এছাড়া এর পাশে রয়েছে হলুদ কালারের আরেকটি বিল্ডিং ।

ছাড়া রয়েছে টেবিলের ওপরে টিস্যু পেপার সসের বোতল চেয়ারের মধ্যে রয়েছে একটি স্প্রে বোতল।

এখানে একটি ব্যস্ত শহরের রাস্তার ছবি দেওয়া আছে রাস্তার মধ্যে রয়েছে একটি বাস ।

যে লোহার স্ট্রাকচার রয়েছে এগুলোর মধ্যে বিভিন্নরকমের লাইটিং করা আছে।

এইখানে একটি মোবাইলের দোকানের ছবি দেওয়া আছে।

একটি গাড়ির মধ্যে দুজন লোক রয়েছে।

এখানে একটি স্টেশনারি দোকানের ছবি দেওয়া আছে।

এছাড়াও রয়েছে একটি গাড়ি এর সা-সাইডে রয়েছে দুটো কুকুর।

এখানে একটি স্টেশনারি দোকানের ছবি দেওয়া হইছে যেখানে বাচ্চাদের খেলনা পাওয়া যায়।

ওপরে রয়েছে একটি লাল কালারের সিলিং ।

বিল্ডিংয়ের ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে আছে একজন মহিলা।

এখানে নির্মহলের মতো একটি বিল্ডিংয়ের ছবি দেওয়া আছে।

এর সামনে রয়েছে একটি বড় জলাশয়।

এখানে বসত ঘরের একটা ছবি দেওয়া আছে।

এর মধ্যে রশিতে ঝুলানো আছে একটি গামছা এবং গেঞ্জি এছাড়া রয়েছে টেবিলের ওপরে একটি টি_ভি ।

আর রয়েছে একটি বিছানা আর রয়েছে একটি জলের বোতল ।

এছাড়া নীচে রয়েছে অনেকগুলো বিভিন্ন রকমের কলম।

দরজার দুপাশে রয়েছে দুটো উম গাছের ট্রব ।

যার রয়েছে এখানে কিছু ওষুধের দোকান এবং মিষ্টির দোকান।

এর ওপরে একটি সাইনবোর্ড আছে যার অর্ধেক নীল কালারের অর্ধেক গোলাপী কালারের।

এর মধ্যে রয়েছে বিভিন্ন রঙবেরঙের সবজি।

রয়েছে অনেকগুলো ছাতা অনেকগুলো মানুষ সবজি কিনছে।

মেঝের ওপরে রয়েছে কিছু ছেলে।

এছাড়া এর পেছনে রয়েছে বড়ো একটা জঙ্গল।

পিছনে একটি গুদামঘর এর ছবি দেওয়া আছে।